এইটা একটি পানির পার্ক এইখানে এইখানে মানুষ টাইম পাস করে শপিং করতে আসে।

এইটা মনে হচ্ছে একটি দুকান এই দোকানে অনেকগুলো শোকেজ করে দাড়িয়া রয়েছে।

ব্লু কালার শার্ট প্যান্ট পরে মেকানিকি করতাসে টায়ার রাকা রয়েসে।

এই রুমে র বিতর মনে হচ্ছে এইটা আ-আ এইটা একটা মসজিদ।

এটা একটা মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরটি পূজা যার তামিলনাড়ুর তামিল লেখা রয়েচে।

এইকানে একটি বাইক রাখা রয়েসে আরো একটি সাইকেল রাখা রয়েসে ।